করে দাঁড়িয়ে রয়েছে লেহেঙ্গা পরে ছেলেটা।

এইটা একটা ফাঁকা ক্লাসরুম এইখানে অনেক গুলো বেঞ্চ আছে।

কিছু করা হয় মেশিন টা দিয়ে।